একজন ব্যক্তি হলুদ রঙ্গের পোশাক পরে দুর্গার দিকে হেঁটে যাচ্ছে।

বেঞ্চগুলোর নকশা বেশ আকর্ষণীয় বিভিন্ন রঙ্গে রাঙ্গানো।

ভবনগুলো বেশ পুরোনো ধার্চের এবং কিছুটা ঘিঞ্চি এলাকায় অবস্থিত বলে মনে হচ্ছে।

ছবিতে একটি বড় দোকানের ভিতরের দৃশ্য দেখা যাচ্ছে।

সোফা -এর উপরে কিছু কুশন ও টেবিল -এর উপর ফুলদানি এবং অন্যান্য জিনিসপত্র দেখা যাচ্ছে।

দোকানের ভিতরে লাল রঙের টেবিল ও সম্ভবত বসার স্থান দেখা যাচ্ছে।